এইতো হল গরমের ক~ ঠান্ডার কথা গেল নিজেদের কথা। তো তোমার আশেপাশে কী এমন হয়েছে যে আহ তোমাদের সেখানকার ঠান্ডার পরিস্থিতিটা কেমন ছিল? মানে শুরুর দিকে তো বেশ একটা ঠান্ডা ভাব ছিল সারা বাংলাদেশে।

হ্যাঁ আপু সেই মানে সেই এলাকাটায় ঠান্ডার পরিস্থিতি হচ্ছে যখন প্রথম দিকে শীত যখন শুরু হয়েছিল প্রথম দিকে একেবারে তখন ঠান্ডা এত বেশি ছিল মানে এক্কেরে~ একেবারে প্রথমে যেই আহ ঠান্ডাটা মোটামুটি কম ছিল তো মাঝ~ মাঝামাঝি সময়ে যখন ঠান্ডাটা মাঝামাঝি সময়ে পরে তখন ছিল এর মানে কনকনে ঠান্ডা যাকে বলে ঘর থেকে বের হওয়া যায় না। হয়ত এরকম মনে হত যে ঠা~ ঘর থেকে বের হলে হাত বরফ হয়ে যাচ্ছে বা হাত জমে যাচ্ছে হাত লা~ নাড়ানো যাচ্ছে না ঐরকম মনে হত আহ এখন আবার ঠিক আছে। উম এখন তো মাঝা~ এখন তো শেষের দিকে তো এখন মোটামুটি গরম পরেছে এখন আর এত ঠান্ডা নেই। এখন আহ শীতের কাপড় ছাড়াও বাইরে যাওয়া যায় বাইরে গিয়ে মানে ঘুরে বেড়ানো যায় আহ তেমন কোনো একটা খারাপ অবস্থা নেই আর এখানকার যে আহ শীতের মধ্যে আসলে মানুষজন অনেক কষ্ট করেছে। আমদের এলাকায় ইয়া শীতের মধ্যে উম অনেক গরীব মানুষ আছে যারা আসলে অনেক কষ্ট করেছে তারা উম শীতে ভালোভাবে যাদের কাপড়-চোপড়ও নেই

যে হ্যাঁ আহ তুমি তো আ~ আসলে যে এলাকাটায় থাকো সে এ~ একটু আহ কী বলে শীতের ছোঁয়াটা

করেছিলাম কী সব বন্ধু-বান্ধবরা মিলে যে যার মত যতটুকু পারি সাহায্য আহ করার চেষ্টা করেছিলাম যতটুকু পারি donation তুলে আহ যারা শীতার্থ আছেন তাদেরকে আমরা শীতের কাপড় ছোটো ছোটো বাচ্চাদের শীতের জামা তারপর আহ বৃদ্ধদেরকে শীতের আরকি কম্বল এই জিনিসগুলো একটু আহ এই জিনিসগুলো ইকটু দেয়ার ব্যবস্থা করেছিলাম তোমাদের সেখানেও কী এরকম কোনো ব্যবস্থা হয়েছিল ? বা তোমরা কী কোনো উদ্যোগ নিয়েছিলে কিনা? না এ~ এবারের শীতে কোন সে রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি আহ তকে সেটা নিলে হয়ত অনেক ভালো হত কারণ এবোরের শীতটা অনেক বেশি শীতের প্রকোপটা অনেক বেশি ছিল তো মানুষজন অনেক কষ্ট করেছে। আম আসলে আমাদেরই ভুল কিছু চিন্তাভাবনার আম আসলে আমাদেরই ভুল কিছু চিন্তাভাবনার কারণে আসলে আহ সঠিক সঠিক সিদ্ধান্তের কারণে এই উদ্যোগটা নেওয়া হয়নি তবে আমার অনেক ইচ্ছা যে এ~ এরকম সিদ্ধান্ত আগামীতে যে আগামী শীতে নিত~ নিবো আর যারা গরীব ‍দুঃখী মানুষ আছে শীতার্থ মানুষ আছে তাদেরকে আমরা কিছু গরম কাপড় চোপড় উপহার দিব উপহার হিসেবে বা এই দান করবো আহ দান করবো যাতে ওরা ভালোভাবে শীতটা কাটাতে পারে, তাদের যাতে ঠান্ডা না লাগে আর অসুস্থ যাতে না হয়ে যায় আসলে সেই লক্ষ্যে আমরা এখন থেকেই চিন্তাভাবনা করছি আহ আমাদের কিছু বন্ধু-বান্ধব আছে বন্ধু-বান্ধব আছে আবার কিছু বড় পাড়ার ভাইয়েরাও আছে যারা মিলে চিন্তাভাবনা করছি যে সেরকম কিছু করা যায় কিনা যেহেতু আমরা student তো এ এত বেশি কিছু দিতে পারব না আমাদের সাধ্যের ভিতরে থেকে যে যতটুকু দেওয়া যায় যতটুকু সাহায্য করা যায় ততটুকু আরো আহ আমরা আরো কিছু donation নিলাম কিছু আহ চাদা

যতটুকু পারি নিজেরা তো সাহায্য করছি এবং

পাশে যারা আছেন সাহায্য করতে চান তবে তাদের সময় হয়~ হয়ে উঠে না

হ্যা খুব ভালো লাগে যখন এইসব এরকম আহ সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়াতে পারি।

আমারো আসলে অনেক ভালো লাগে, একটা মানসিক শান্তি থাকে যে কিছু একটা দেশের জন্য দেশের গরীব মানুষ গুলোর জন্য যারা আমাদের আহ আমাদের জন্য পরিশ্রম করে যারা আমাদেরকে খাওয়ায় হম আমাদের কাজ করে দেয় প্রতিদিনই আমাদের আমাদের হম তারা মানে তারা আমাদের দরকারে কাজ করে, আমরা তাদের ছাড়া চলতে পারি না, তাদের কিছু একটা করতে পারলাম।

তৃপ্তিটাই আসলে সবচেয়ে বড় কথা, মানসিক তৃপ্তিটা যদি তুমি আহ পুরোপুরি ভাবে না পাও তাহলে সেক্ষেত্রে তুমি যত বড়ই ধনী হও না কেন যত যত কিছুই থাকুক না কেন তোমার কাছে, তুমি

কখনো সুখী হতে পারবে না বা মানসিক মানসিক দিক থেকে তুমি আসলে কি বলবো শান্তিতে থাকতে পারবে না।

এইরকম হম আসলে আমরা সুযোগ গুলোকে কাজে লাগাবো অবশ্যই তুমিও চেষ্টা করবে তোমার বন্ধু বান্ধব বা আসেপাশের মানুষ যারা আছে তাদেরকে উৎসাহিত করতে উদ্ভুদ্ধ করতে এই বিষয় গুলোতে যেন মানুষের পাশে দাঁড়ায়। যেন মানুষকে সাহায্য করে। তো হ্যা অনেকতো এইসব কথা হলো এখন একটু অন্য অন্য বিষয়ে যাই

হ্যা শীতের পিঠা, আসলে শীতের শীতের মধ্যে সবচেয়ে বেশি মানে উপভোগ করা জিনিষের জিনিষই হচ্ছে শীতের মধ্যে যে ঐটা শীতের পিঠা গুলা, আসলে আমাদের ঐদিকে আহ পিঠা

ও পাঠিসাপটা এই এই কিছুদিন আগেই হলো পাঠিসাপটা পিঠা খেলাম তারপর হম কলা পিঠা তো চিনো তুমি শীতের মধ্যে যে চলে কুলিপিঠা তারপর হচ্ছে দুধ চিতল ঐগুলা খুব খেয়েছি। চিতই পিঠাও খেয়েছি দুধ ছাড়া তো আবার কিছুদিন আগে খেলাম হম মানে হম দুধ চিতল তো খেয়ে বল্লামই

তোমার পিঠার আহ বিস্তারিত বিবরণ শুনে আমার এখনই মনে হচ্ছে যে কি যেন একটা আমায় আমার মধ্যে কমতি ছিল, আমিও পিঠা খেয়েছি তবে খুব একটা বেশি খাইনি তোমাদের তোমাদের আসলে তোমাদের তোমরা যেখানে থাকো সেখানে তো একটা বিরাট কি বলবো সে আহ মানুষজনের সমাগম আছে, হ্যা আমি যে

এই বিষয় গুলোকে খুব খুব খুব অনুভব করি নিজের হৃদয় দিয়ে আমার মনে হয় যে বার বার মনে হয় প্রত্যেকবারই যে ইস আমিও যদি আমিও যদি তোমাদের মতো তোমাদের এরকম সাথে থাকতে পারতাম আমারও খুব ভালো লাগতো আহ আমিতো তোমার কথাই চিন্তা করছিলাম বুঝছো আমি ভাবছিলাম যে যদি লাইবা থাকতো তাহলে ভালো হতো, এক কাজ করবে সামনের শীতে তুমি তোমার পরিবার সহ সবাই চলে আসবে আহ বেশ কিছুদিন থাকবে থেকে আমাদের এখানে যত পিঠা আছে যত উৎসব আছে সব গুলো পালন করে একসাথে যাবে যাবে তারপর তারপর ঢাকায় চলে যাবে কারণ তোমরা তো এগুলোর সুযোগ পাচ্ছ না আসলে

হ্যা থাকলেও সুযোগ টা আসলে হয় হয় না দেখা যায় যে যে যার মতো কাজে ব্যস্ত পড়ালেখা নিয়ে ব্যস্ত

ব্যস্ততার মাঝে একটু যে নিজেদের জন্য সময় বের করবো এটা আসলে খুব কঠিন হয়ে দাড়ায় তবে তারপরেও একটু তো নিজের জন্য রাখতেই হয়, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেই চেষ্টা থেকেই অবশ্যই আহ চেষ্টা করবো পরেরবার তোমাদের সেখানে যাবার তোমাদের বাড়িতে

ঘুরে ঘুরে দেখবো আশেপাশ হম আবার পিঠা খাবো আহ তোমার মায়ের হাতের মজার মজার রান্না খাবো, তুমি তো আগেও বলেছিলে

হ্যা আমার আম্মু বলে যে তুমি ওদেরকে বল আস্তে যে খাবার হম মানে পিঠা বানাই পিঠা যেহেতু কিছুদিন আগেও আমরা পিঠা বানাইছিলাম তখন তোমার কথা অনেক মনে পড়ছিলো যে তুমি পিঠা খেতে অনেক ভালোবাসো বলছিলে একবার বলেছিলে আমাকে যে তুমি পিঠা খেতে অনেক

ভালোবাসি, তবে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে তোমার আহ পাঠিসাপ্তহা পিঠা এরপর নকসী পিঠা কিন্তু আহ যে সকল পিঠায় তোমার নারিকেল দেয়া হয় সেগুলো আমি একদম পছন্দ করি না, নারিকেল ছাড়া পিঠা আমার খুব ভালো লাগে আমি নারিকেল আসলে প~ খাই না, খেতে

তাহলে তো ভালোই, জানো তুমি একটা কথা যে আমি নিজের হাতে পাঠিসাপটা পিঠা বানাতে পারি।

পরেরবার এসে পরেরবার তোমার হাতের পাটিসাপটা দিয়েই আমি আমার পিঠার পিঠার যাত্রা শুরু

আমি অনেক আগ্রহের সাথে তোমার জন্য অপেক্ষা করবো, যে তুমি আসবে এসে আমার হাতের পিঠা খাবে অবশ্যই অবশ্যই, আমিওতো এখন থেকেই আগ্রহী হয়ে আছি আমি আসলে দিন গুনছি কবে যাবো আরকি।

পর্যন্ত অপেক্ষা করতে পারবো কিনা জানি না, আমি সামনের ছুটিতে

খাওয়াতো মানে পিঠা খাওয়ার জন্য তো কোনো সময় লাগে না আসলে যেকোনো সময়ই খাওয়া যায়, চলে আসবে একসময়ে হ্যা হ্যা তা তো অবশ্যই , আচ্ছা প্রিমো অনেক তো কথা হল,

অনেক রাত হয়ে গেছে আজকের মতো এখানেই থাকুক জন্য অপেক্ষা করি, পিঠা খেতেই একবারে সরাসরি চলে আসবো।

হ্যা হ্যা হ্যা সবাই ভালো আছে, আশা করছি তোমার বাড়ির ও সবাই ভালো আছে।

ভালোবাসা জানিও সালাম জানিও। তো

hello Arbi Arbi কেমন আছেন আপনি? এইতো আছি Arbi ভালো আপনি কেমন আছেন আপু?

আপু আমি কিছু বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম.

উম জী আমি চেষ্টা করবো. আমি আসলে কৃষিখাতের দিক থেকে আহ খুব একটা বেশি অবগত না কিন্তু যতটুকু আমি জেনেছি আমি আপনাকে ঐ আহ জানানোর চেষ্টা করবো. সেটা হচ্ছে আমাদের দেশের আহ বর্তমানে যারা কৃষক আছে তারা খুবই পরিশ্রমী বলা যায় তারা বিভিন্ন ভাবে আভি আহ বিভিন্ন আমাদের জন্য খাবার উৎপাদন করে থাকে এবং তা সরবরাহ করার জন্য অনেক লোক কাজ করে আহ এর পাশাপাশি কিন্তু আহ কৃষিখাত থেকে আমদের দেশে ভালো অ্যাঁ একটা অর্থ উপার্জনের একটা মাধ্যম হচ্ছে এবং দিনদিন আমার মনে হয় এটা আরো বাড়ছে. তো এই বিষয়ে আপনি কী বলেন? হ্যাঁ আসলে আমি এই জিনিসটা দেখলাম বর্তমানে আরকি আমাদের কৃষিখাত থেকে আহ দেশের যে অর্থনিতিক যে আয়টা হচ্ছে বেশিরভাগ আসছে আমাদের কৃষিখাত থেকেই এদিকে আহ কিন্তু সেই হারে আমাদের কৃষকদের কেরকম profit বা আহ কৃষকদের কেরকম উম benefit হচ্ছে সে সম্পর্কে আসলে আপনি কেমন ধারণা আছে আপনার, মানে কী জানেন সে সম্পর্কে? জী আমি যতটুক জানি আ আহ মনে হয় কৃষকদের তারা যতটুক পরিমান তারা অর্থ পাবে সেই পরিমাণ অর্থ মনে হয় তাদেরকে দেওয়া হয় না এটা এটা আসলে খুবই খারাপ কারণ তারা পরিশ্রম করে, করে বলেই আমরা কিন্তু যারা বাহিরে আছি, আমরা যারা উৎপাদন করি না তারা কিন্তু খেতে পারছি তারা যদি না করতো হয়তো বা আমাদের অন্য রাস্তা বের করতে হতো. তো সেই ক্ষেত্রে তাদের তারা তাদের যে ন্যায্য মজুরী সেই মজুরিটা অবশ্যই দেওয়া উচিত আর এটা সরকার থেকেই আসলে

জী আপু আপনি যেটা বললেন আসলে ন্যায্য মূল্য হ্যাঁ আসলে তাদেরকে আহ বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাদেরকে ন্যায্য আহ ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না কিন্তু যদি আহ এই কৃষকরাই যদি কৃষিকাজ ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিপাকে পরতে হবে. সেক্ষেত্রে আপনি যেটা বললেন আলাদা একটা পথ বের করতে হবে আহ তখন আমাদেরকে বিভিন্ন বাহির থেকে এই খাদ্য সামগ্রী যোগান দিতে হবে. সেক্ষেত্রে আমাদের প্রচুর অর্থ ব্যয় হবে এবং বর্তমানে যে অর্থনিতিক আয় হচ্ছে সেই আয় গুলোউ হবে না আপনার কী একই ধারণা হচ্ছে আমি যেগুলো বলতেছি

এমনিতেই আমাদের দেশের আয়ের অবস্থা খুব একটা ভালো না বললেই চলে সবার এই দিন দিন আয়ের থেকে ব্যয়ের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে তো আমাদের উচিত আমাদের কৃষকদের যথেষ্ট পরিমাণ ন্যায্য মূল্য দাওয়ার যাতে তারা সন্তুষ্টি থাকে জী বর্তমানে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের বাংলাদেশের যে আহ খাদ্যর যোগান আরকি ধরেন আপনে অ্যা চাল চাল থেকে শুরু করে চাল ডাল তারপরে বিভিন্ন শাকসব্জি সবকিছুই কিন্তু আমাদের দেশেই উৎপাদন হচ্ছে এবং সবকিছুর জোগানই আমরা নিজেরাই দিচ্ছি তো সেইক্ষেত্রে আমাদের আহ কৃষকদের যেই আহ মুনাফা বা কৃষকদের যেই আহ লাভ দেওয়া দরকার সেই তুলনায় তারা কিছুই পাচ্ছে না. সেইক্ষেত্রে আমাদের সরকারের কী পদক্ষেপ নেওয়া দরকার?

আ হাতে থাকলে তারা হচ্ছে চিন্তা করে বাড়ি টারি করার তো সেক্ষেত্রে আমাদের এভাবে এভাবে করে, আমাদের কি হচ্ছে কৃষি জমিটাও কমে যাচ্ছে. কৃষি জমি কমে যাওয়ার কারনে কৃষির একটা বিরাট একটা ক্ষতি হচ্ছে আমার মনে হয় যেটা, আমাদের সরকারের উচিত এটা আসলে একটা ভালো চিন্তা ভাবনা করে তার কিছু করার আর শুধু সরকারের কথা বলে লাভ নাই আম~ আমাদের দেশ আমাদেরও দায়িত্ব আছে দেশের জন্য কাজ করা তো সবারই উচিত একটা ভালো দেশ গড়ার জন্য ভালোভাবে কাজ করার. জী আহ আপনে আপনি কি একটা খবর শুনেছিলেন? কিছু দিন আগেই আমি একটা খবর শুনেছিলাম যে জাপানে যেসব কৃষকরা কাজ করে আহ তারা কি করে তাদের খাবার গুলোই তারা তাদের দেশের বেশি দামে বিক্রি করে, কিন্তু বাহিরের রাষ্ট্রে কম দামে বিক্রি করে. এতে করে হয় কি তাদের যে কৃষক, কৃষকরা কাজের প্রতি উৎসাহ হয় এবং অ্যাঁ তারা উৎপাদন ক্ষমতা আরো বৃদ্ধি করে তো সেই ক্ষেত্রে তাদের দেশের চাহিদাও পূরণ হচ্ছে এবং পাশাপাশি তারা বাহিরে রপ্তানিও করতে পারছে. আমাদের দেশেও যদি এরকম কোন পদক্ষেপ নেওয়া হয় তাহলে কেমন হয়? জী এটা তো খুবই ভালো পদক্ষেপ. আসলে বাহিরের দেশের মতো আমাদের দেশের সরকার কেন এসব চিন্তা-ভাবনা করে না সেটা আমি জানি না, হয়তোবা আমাদের দেশের মানুষ গুলার জন্য আমাদের দেশের মানুষ গুলা একটু কিছু ব্যতিক্রম হলেই তারা হচ্ছে উম গণমাধ্যমের কাছে বিভিন্ন খারাপ আলোচনা ছড়ায় তো সেইক্ষেত্রে বাহিরের সাথে তাল দিয়ে আসলে সবসময় চলা যায় না, কিন্তু তারপরও আহ পরিস্থিতির কারণে চলতে হয় এখন জাপানে যেটা হচ্ছে আমি চাই যে আমাদের দেশেও যদি হো~ হয় এটা এটা খারাপ হবেনা ভালোই হবে.

হ্যাঁ আপনি কি আরেকটা জিনিস দেখছেন, যে বর্তমানে আমাদের দেশে কিন্তু আহ কৃষি জমি কমে যাচ্ছে ঠিক আছে সেই জায়গায় শহরাঞ্চল হচ্ছে বিভিন্ন বাড়ি-ঘর হচ্ছে হ্যাঁ building হচ্ছে সেই তুলনায় কিন্তু আহ বর্তমানে বাড়ির ছাদে অনেকেই নিজেদের মতো করে বাগান করছে এবং কৃষিকাজ শাকসবজি বিভিন্ন জিনিস চাষ করছে তারা ছাদের মধ্যে. তো এ~ এইক্ষেত্রে এভাবে যদি দিনদিন বৃদ্ধি পায় শহরাঞ্চলের মধ্যে এভাবে চাষবাস এবং আপনি যেটা বলেন যে কৃষিকাজটা যদি ছাদের উপরই বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমাদের দেশে কেমন উন্নত হতে পারে? জী আসলে ছাদের উপরে যেটা করা হয় সেটা সম্পূর্ণ নিজের জন্য, সেটা ওরকম বড় পরিসরে হয় না মিথায়ে এটা মানুষ বাণিজ্যিক ভাবে কাজ করার সুযোগটা তেমন পায় না কারণ

এগুলা রোপন করার চেষ্টা করছে এবং পরিচর্যাও করে এতে করে দেখা যায় যা উৎপাদন হয় আমরা ভোগ করি এবং পাশাপাশি আমাদের আত্মীয়-স্বজনদের দিয়ে তারপর আমরা ভোগ করার চেষ্টা করি. তো সেই ক্ষেত্রে যদি আমাদের দেশে যদি এটা আহ বিশেষ করে শহর অঞ্চলের এটা যদি বৃদ্ধি পায় আর নিজেদেরটা নিজেরাই চলুক এতে করে ভালো হবে আমার মনে হয়. আর কি নিজেদের যোগানের চাহিদাটা নিজেরাই পূরণ করতে পারছে ধীরে ধীরে.

এটা আসলে আমাদের দেশে আহ সব মানুষের যদি এরকম চিন্তাধারা থাকতো তাহলে আসলে আমাদের দেশে এত সমস্যা হতো না সব জিনিস নিয়ে. এসব কৃষিখাত টাই আরকি বেশিরভাগ ক্ষেত্রে কৃষিখাতের দিকেই আমাদের কোনো সমস্যা হতো না. জী এবং এর পাশাপাশি আমাদের কৃষি শ্রমিকের পাশাপাশি যারা কৃষি নিয়ে পড়ালেখা করছে, কাজ করছে আহ তাদেরও উচিত বাহিরে আহ কেমন হচ্ছে বাহিরের সাথে মিলিয়ে আহ সম্পূর্ণ না হলেও কিছুটা হলেও বাংলাদেশে এ এটার পাশাপাশি কাজ করার যাতে বাংলাদেশের কৃষিটা আরো বৃদ্ধি পায় এবং শুধু বাংলাদেশেই না আমরা চাই যে আমাদের বাংলাদেশের কৃষির আহ যেসব উৎপাদন হয় সেগুলো যদি বাহিরে রপ্তানি হয় এক্ষেত্রে আমরা ভালো একটা অর্থ উপার্জন করার আশা রাখতে পারি. হ্যাঁ আহ এছাড়া আমাদের দেশে আহ কিছু research centre আছে, কৃষি আরকি agriculture research centre যেটাকে বলে এগুলা আছে কিন্তু সেই তুলনায় আরকি আমাদের দেশের অ্যা যেই শাকসবজি কৃষিখাতে যে উন্নত সেই উন্নত হচ্ছে না. আপনি একটা জিনিস খেয়াল করবেন বাহিরে যেসব দেশ আছে যেমন ভিয়েতনাম তারপরে আহ জার্মানি আরো কিছু কিছু দেশ আছে এরা অ্যাঁ কৃষি খাতে যেভাবে research করে এটাকে উন্নত করে, সেই তুলনায় আমাদের দেশ কোন কিছুতেই অগ্রসর হচ্ছে না জী এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য যারা এখানে কাজ করছে তারা তাদের উচিত এটা আসলে নিয়ন্ত্রণে আনার কারণ দেশটা তাদের শুধু সম্পূর্ণ একা তো সবার পক্ষে সম্ভব না আর সবারই মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হবে যারা এই কৃষিটা নিয়ে কাজ করছে তারা তাদের উচিত এটা কীভাবে আরো বৃদ্ধি করা যায় কীভাবে আরো আধুনিক করা যায় আধুনিক উপায়ে কৃষকদের

জী জী সেক্ষেত্রে কৃষি আহ খাতের মধ্যে বিভিন্ন ভাবে কৃষকদের সহযোগিতা করা কৃষকদের যেসব দ্রব্যমূল্য যেমন সার কীটনাশক এসব জিনিসের দাম কমানো এগুলা আসলে সম্পুর্ন সরকারের উপর নির্ভর করে. সরকার আহ যদি চায় তাহলে সরকার কিন্তু কৃষকদেরকে একবারে উপরে তুলে ফেলতে পারে. জী আর সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আহ আমি জানিনা আমার ব্যক্তিগত মতামতে হচ্ছে সরকার হয়তোবা ভাবে কৃষকদের যদি বেশি আহ মজুরি দেওয়া হয়

অ্যাঁ আসলে বেশি মজুরী বলতে কি আপনি একটা জিনিস দেখেন যখন আপনি যেখানে বেশি আহ লাভ পাবেন তখন আপনি সেখানেই যাবেন যেমন একজন কৃষক যখন কাজ করে মজুরি পায় একশো টাকা

কিন্তু সে যদি তার কৃষিকাজটা করেই দুশো টাকা পায়, তখন সে বাইরের কাজটা করবে না. বলবে যে আমার নিজের কাজ কৃষিকাজ তখন সে কৃষিকাজ টাই করবে এটা আসলে আমার মতামত এটা. তো আপনার কী মনে হয় আসলে কি এটা ঠিক নাকি? জী আপ~ আপনি একদম ঠিক বলেছেন আহ আমাদের দেশের কিছু মানুষ যারা হচ্ছে বাহিরে কাজ করছে বাহিরে বাহিরের দেশে আহ যারা একটু আহ কম শিক্ষিত তারা কি হ~ তারা কি করছে এখন বাইরে গিয়েও কিন্তু কৃষিকাজি করছে কিন্তু কৃষিকাজ করে তারা বাংলাদেশের তুলনায় বেশি টাকা উপার্জন করছে তাই কিন্তু তারা বাংলাদেশ ছেড়ে বাহিরে গিয়ে কাজ করছে. এখন আমাদের দেশের সরকার যদি বাংলাদেশে সেই সম্পূর্ণ সুবিধাটা দিতো তাহলে তারা দেশ ছেড়ে বাহিরে যেত না এতে করে আমাদের দেশ এবং দেশের জাতীর জন্য খুবই উন্নতি হতো জী জী ঠিক এটাই আমি আসলে বুঝাতে চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশেই যদি বাহিরে যে কাজগুলো করতে আমাদের দেশের লোকরাই যাচ্ছে

এখানে আসলে আমাদের পদক্ষেপ না নেওয়াটাই ভালো. জী এটা ঠিক বলছেন আসলে আহ সব মানুষ তো আর এক হয় না যে যেরকম সে আহ ওই রকম চিন্তা ভাবনা করেই কাজ করে জী জী, ঠিক আছে ভাইয়া আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আশা করি আপনি আপনার আশেপাশের লোক দের সাথে কৃষি ব্যাপারে অবগত করবেন এটার উপকারিতা তাদেরকে জানাবেন. জী আপু অবশ্যই. আপনিও আপনার আশেপাশে যারা আছে এবং আপনার আহ পরিবারের সদস্য সবার সাথেই এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন কীভাবে কৃষিকাজটা কে উন্নত করা যায় দেশে সেই বিষয়ে চিন্তা ভাবনা করবেন জী ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ.

Arbi

আমি রিয়া মন্ডল বলছি, আমি Travel নিয়ে কিছু বলতে চাই Travel করতে প্রত্যেকটা মানুষই খুব ভালবাসে। আমিও খুব ভালবাসি ঘুরতে আমি এই ক দিন আগে Recently Goa গিয়ে ঘুরে এসেছি First আমার First time আমার Train করে যান নি যাওয়া এত সুন্দর যেতে যেতে এত সুন্দর রাস্তা কত সুন্দর সুন্দর View দেখতে পেয়েছি বড় পাহাড় নদী ঝরনা তারপর ওখানে গিয়েও আমরা যে কদিন ছিলাম দশ দিন মতো খুব আনন্দ করেছি

সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা কালাম গিয়েছিলাম ওখানে যে আমরা Hotel টা নিয়েছিলাম Hotel সামনেই যে ব্যালকনিটা ছিল Hotel মধ্যে ব্যালকনি থেকে পুরো বিষয়টা দেখা যেত। এই বীজ থেকে যে হাওয়াটা আসত প্রাকৃতিক যে হওয়া সমুদ্রে যাওয়া দারুণ ছিল।

এখন আমাদের আর ঘোড়া Plan হচ্ছে জগন্নাথের ওখানে যাব পুরীতে জগন্নাথের দর্শন করতে।

আশা করি আরও যেন অনেক ঘুরতে পারি। এই Topic Travel নিয়ে আমি এতটুকুই বলতে চাই৷ এখানে আমি Topic টা শেষ করছি।

hello আকাশ? হ্যাঁ বল রবিউল, কেমন আছিস? তোর তো কোনো খবরই নেই। এইতো ভাই আর বলিস না, ভালো আছি বেশ মোটামোটি সেদিনকা তোকে call করবো ভাবলাম আর, একটু পড়ার চাপ এসছিলো নিয়ে পড়তে বসলাম আরকি, যেহেতু সকালবেলাই পরের দিনে exam ছিলো তাই জন্য তোকে আর call টা তখন করে হয়নি, তো কিছু খারাপ মনে করিস না আরকি সেদিনকে call করতে পারিনি বলে,